এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটি মঞ্চ খুব সুন্দর করে সাজানো এবং তার ওপরে একটি।

খুব সুন্দর এই ছবিটিতেআমরা দেখতে পাচ্ছি একটি নাচের বিদ্যালয়।

এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটি বাগানে ছোট বড় গাছ পালা রয়েছে সুন্দর ছোট মাঠ রয়েছে।